একটা ছেলে রয়েছে কালো জামা আর কালো প্যান্ট পরে। লাল ব্যাগ নিয়ে ওখানে কিছু একটা মূর্তি রয়েছে ।

এইখানে একটা শপিং মল -এর মতো লাগছে।

এখানে গাছ রয়েছে অনেক পতাকা লাগানো পতাকা রয়েছে নীল গেট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় লেখা রয়েছে গেট এর ভিতরে অনেক ছাত্র রয়েছে।

পাঁচটা ছেলে যাচ্ছে-এ --

একজন ফল বিক্রেতা ফল বিক্রি করছে। অনেকগুলো বাইক রাখা রয়েছে। রিস্কা যা --

এখানে অনেক-গুলো সাইকেল রয়েছে একটা ঘর রয়েছে সাদা রংয়ের।

উম জিমের মধ্যে রয়েছে চারিদিকে জিমের সব জিনিসপত্র রয়েছে-এ ।

এখানে একটি ডান্স স্কুল সবাই স্ট্রেচিং করছে সবাই ব্যাম করে নিচ্ছে আগে ছোট ছোট অনেক মেয়ে রয়েছে দিয়ে কি একটা চেপে রয়েছে। মেয়েগুলি সব ব্যাম করছে ।